এখানে একটি আন্ডার কন্সট্রাকশান বিল্ডিং -এর ছবি আমরা দেখতে পাচ্ছি।

অর্থাৎ বাড়ির উপরের অংশটা হচ্ছে মানুষদের থাকার জন্যে বানানো হয়েছে এবং নিচের অংশটা ব্যবসার কাজে লাগানোর জন্য তৈরি করা হয়েছে।

সাধারণত স্কুল এ এরকম ধরনের প্রোজেক্ট দেওয়া হয় যেখানে হাতের কাজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হতে পারে। যেমন কাগজ দিয়ে কলাজ ডাল দিয়ে কলাজ ইত্যাদি।

যথেষ্ট জামাকাপড় পাওয়া যায় ঠিক ভিরাট বাজার -ও এমনই একটি শপিং মল যেখানে ছোট থেকে বয়স্ক প্রত্যেকের রিজানেবাল প্রাইসে জামাকাপড় পায়।

একাধিক যন্ত্রপাতি ও ব্যবহারও একাধিক রয়েছে। মানুষরা নিজেদের প্রয়োজনমত যন্ত্রপাতি এখানে ব্যবহার করে নিজেদের ড্রিম শেপ পেয়ে থাকে।

এইটা একটা সুপারমার্কেট । সুপারমার্কেটের মানে হচ্ছে একই ছাদের তলায় সব ধরনের জিনিস পাওয়া যায়।

গরুর ছবি এখানে দেখা যাচ্ছে। গরুরা অনেকেই পশুপালন করে থাকে কারণ গরুরা দুধ দেয় সেই দুধ থেকে ঘী মাখন কিংবা এমনি দুধও বিক্রি করা যেতে পারে।

স্টেট ব্যাংক এ.টি.এম. যে কোন এ.টি.এম. কার্ড থাকলে অ্যাক্সেস করা যায়। টুয়েন্টি ফর হাওারস এ.টি.এম. খোলা থাকে। মানুষ যেকোনো সময় নিজের ইচ্ছেমত এখান দিয়ে টাকা তুলে নিয়ে যেতে পারে।

ছবিটিতে একটা ওয়াটার পার্কের দৃশ্য দেখানো হয়েছে যেখানে একাধিক রাইডস রাখা রয়েছে খুব সুন্দর করে সেট আপ রাখা রয়েছে।

টোটোর ভাড়াও খুব একটা বেশি হয় না এই জন্যে যাতায়াতের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা।

এটি একটি রোড সাইড ফলের স্টল যেই ফলের স্টল -গুলোতে কমলালেবু বেদানা রাখা রয়েছে-এ--

মানুষ এখান দিয়ে নিজেদের পছন্দমতো ফল কিনে নিয়ে যেতে পারে ফল পাকা শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর।

গণেশ হচ্ছে হিন্দুদের অনেক বড় একজন দেব । এবং গনেশপূজো পুরো ইন্ডিয়ার অনেক জায়গায় পালন করা হয় খুব বড় করে । ছবিটিতেও তাই দেখা যাচ্ছে বিশাল বড় একটা গণেশমূর্তি রাখা রয়েছে।

তাঁর সামনে দাড়িয়ে গনেশ ভক্তরা ছবি তুলছে। ইন্ডিয়ার মুম্বাই দিল্লিতে গনেশপূজো অনেক বড় করে পালন হয়।

এখানে বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। বুদ্ধদেব হচ্ছেন বুদ্ধধর্মের মানুষদের কাছে পূজ্য দেব। তাছাড়াও বুদ্ধদেবের মূর্তি অনেক জায়গায় সাজানোর জন্যও ব্যাবহার করা হয়ে থাকে। ছবিটিতেও ঠিক একটা পার্ক বা বাগানকে সাজানোর জন্যে ব্যবহার করা হয়ে--

এখানে একটা গ্যারেজের ছবি দেখানো হয়েছে যেখানে সম্ভবত গাড়ি অর্থাৎ চারচাকাগুলিকে ঠিক করা রয়েছে। এবং এই কাজগুলো করে থাকে মেকানিকসরা গাড়ির সমস্যা হলে বা যেকোনো ভেহিকালসের সমস্যা হলে মেকানিকসরা সেটা ঠিক করে দিতে পারে।

এটিকে বোটিং বলা যেতে পারে। যেখানে মানুষেরা মনরঞ্জনের জন্যে এরকম ঘুরতে যাওয়ার জায়গায়--

যেখানে একাধিক ইকুইপমেন্টস রাখা রয়েছে। জিম -টা অনেকটা বড় একটা জিম এবং জিম -এ মানুষেরা যায় নিজেদের মেদ ঝরাতে বডি স্ট্রাকচার বারাতে এবং তারা নিজেদের দরকার মতো যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। জিম -এর ট্রেনার -ও উপস্থিত থাকে ট্রেন করার জন--

এখানে একটা ব্যাস্ত রাস্তার ছবি দেখানো হয়েছে যেখান দিয়ে একাধিক সরকারি বাস চলে যাচ্ছে ট্যাক্সি চলে যাচ্ছে প্রাইভেট কার চলে যাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে এখানে রাজমিস্ত্রিরা বাড়ি তৈরি করছে বা বাড়ির ভিটের উপর ট্রাকটার দিয়ে একটা জিনিস তৈরি করছে এরকমভাবে বাড়ি তৈরি করা হয় ।